সামনে একটি রাস্তা দেখা যাচ্ছে সাইড এ দুটি লোক কে দেখা যাচ্ছে দূরে আর একটি লোক কে দেখা যাচ্ছে ।

একটি রেস্টুরেন্ট দেখা যাচ্ছে রেস্টুরেন্ট -এর সামনে একটি লোক দাঁড়িয়ে আছে।

একটি লোক তোয়ালে পরে নদীতে নাবছে একটি সাইকেল দাঁড়িয়ে আছে।

ওপর দিয়ে ইলেকট্রিক গেছে সামনে একটি লোক দেখা যাচ্ছে দূরে একটি হলুদ কালার এর অটো দেখা যাচ্ছে অটোর পিছনে একটি মহিলা কে দেখা যাচ্ছে।